বসার জন্য অনেক চেয়ার টেবিল আছে।

আকাশটা সাদা কালারের দেখা যাচ্ছে।

অনেক কয়টা ছোট বড়ো গাছ দেখতে পাওয়া যাচ্ছে।

অনেক বড়ো একটা রেল এস্টেশন দেখা যাচ্ছে।

সামনের দোওয়ালে কিছু ছবি আছে।

বড় দুই একটা দোকান দেখতে পাওয়া যাচ্ছে।

সামনে একটা নীল কালারের বালটি রয়েছে।

তিনটা আলাদা আলাদা কালার -এর আইস ক্রিম দেখা যাচ্ছে।

সাইডে একটা জলের বোতল রয়েছে।

উপরে একটা সবুজ কালারের বক্স দেখতে পাচ্ছি।

সাইটে একটা ইসকুটী রাখা আছে।

সাদা কালার -এর অনেক বড় বড় পাথর দেখা যাচ্ছে।

সাদা কালারের একটা বাড়ি রয়েছে।

বসার জন্য অনেক জায়গাও আছে।

অনেক বড়ো একটা পুল দেখা যাচ্ছে।

সাইটে দুটা বাইক আছে।

দুইটা মহিলা হেঁটে যাচ্ছে।

বড় লম্বা একটা কার দেখা যাচ্ছে।

সাইডে সাদা এবং কালা কালারের একটা দেওয়াল দেখা যাচ্ছে।